একটা বড়ো নদী দেখা যাচ্ছে। নদীটি আঁকাবাঁকা করে গিয়েছে। নদীতে প্রচুর পরিমাণে জল রয়েছে । নদীটিতে একটি লঞ্চ ছেড়েছে। লঞ্চে প্রচুর পরিমাণে লোক নিয়ে ছেড়েছে। লঞ্চ -এর ওই পাড়টিতে অনেকজন দাঁড়িয়ে আছে তারা পরেরবার লঞ্চ এলে আবার উঠবে বলে দাঁড়িয়ে আছে--

বিল্ডিং টির ডানদিকে একটি দোকান রয়েছে দোকানটির নাম হচ্ছে প্রাচ্য শিল্প ভবন দোকানটির বামদিকে একটি দোকান রয়েছে। দোকানটির নাম হচ্ছে খাদি--

একটি বাড়ি রয়েছে বাড়িতে একটি টেবিল দেখা যাচ্ছে টেবিল টির উপরে একটি কৃষ্ণ ও রাধার মূর্তি করা রয়েছে কৃষ্ণ হাতে বাঁশি নিয়ে আছে ও তার মাথায় ময়ূরের পালক লাগানো আছে রাধা তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে।